এটি একটি ফ্রিজের দোকান।

এখানে অনেকগুলি লাইট -ও দেখা যাচ্ছে সিলিংয়ে।

এটি একটি অফিস যেখানে সবার পার্সোনাল ল্যাপটপ এবং থাকে।

এখানে একটি-টি চিয়ারও দেখা যাচ্ছে একটি বো-বোয়মও দেখা যাচ্ছে বোয়েমের মধ্যে অনেকগুলি পেন রয়েছে এখানে।

এখানে ঘরের মতনই শিরা দেখা যাচ্ছে এ--

সেই দোকানের মঢ্যে কিছু বীজের প্যাকেট রাখা উম।

এটি একটি হাইওয়ে ব্রিজ যেখানে অনেকগুলি লাইট পোস্ট দেখা যাচ্ছে লাইট পোস্টের ওগুলোর মধ্যে হোয়াইট ইয়েলো কালার বোর্ড দেখা যাচ্ছে।

একটি লাইটও রয়েছে এখানে।

এখানে অনেক ধরনের লাইট দেখা যাচ্ছে।

এখানে একজন স্কা অ্যঁ রেড কালার এর স্কার্প পরে আছে।

এখানে লাইটও রয়েছে একটি এ_সি এ_সি -ও দেখা যাচ্ছে এবং একটি ফ্যান -ও দেখা যাচ্ছে।

এ্যাঁ কিন্চু পোস্টার লাগানো রুমটা সাদা কালারের রঙ করা চারপাশ।

এখানে একটি ফটোফ্রেমও দেখা যাচ্ছে এবং ল্যা একটি ল্যাম্প লাইটও আছে এবং সুইচবোর্ডও আছে এখানে।